আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বাড়ি তৈরীর কাজ হ--

আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি রুমের মধ্যে কয়েকটি ছাত্র রয়েছে।

কারোর জামা আকাশী কারোর জামা অন্যান্য কালার -এর রয়েছে।

এখানে রয়েছে রয়েকটি বাধাই মিস্ত্রি এবং কিছু মানুষ সাদা কালারের গেঞ্জি এবং প্যান্ট পরে রয়েছে।

গেটটাও চেন দিয়ে বেশ সুন্দর সাজানো রয়েছে গেটের কালার ছোবুজ ।